এটা দেখে মনে হচ্ছে যে একটি মূর্তি।

এখানে একটি বড় গাড়ি রয়েছে।

একটু সামনে একটি নদীও দেখা যাচ্ছে।

এইখানে দেখে মনে হচ্ছে এটি একটি খেলার মাঠ।

এখানে একটি বোর্ড দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি স্লাইডও দেখা যাচ্ছে।

এখানে তিনজন মানুষকেও দেখা যাচ্ছে।

দেখে মনে হচ্ছে এটি একটি অনুষ্ঠান বাড়ি।

এই বাসটাতে অনেক সুন্দর করে সাজানো রয়েছে।

এটা দেখে মনে হচ্ছে যে এটি একটি অফিস রুমের ফটো ।

এটা দেখে মনে হচ্ছে যে এটি একটি দোকান।

অনেক রঙ্গের ফুল দেখা যাচ্ছে।

এখানে একটি বড়ো পোস্টার দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি লোহার টেবিল রয়েছে।